দেখুন পিছনে একটি গোল কিপার দাঁড়িয়ে আছে বলটিকে ক্যাচ করার জন্য এবং ব্যাটিং ম্যান ব্যাট করছেন।

কেক আইস ক্রিম দেখুন দুটি কেক দেখা যাচ্ছে কি সুন্দর সুস্বাদু ডেলেশিয়াস স্ট্রবেরি ফ্লেভার এবং ম্যাংগো ফ্লেভার কেক --

এই বাড়িটির নাম সান্ ভ্যালি পিছনে লাইটিং দিয়ে লেখা হয়েছে সান্ ভ্যালি ।